সেখানে সামনে একটি নীল রঙের উঁচু লম্বা টুল রাখা আছে।

যেখানে সামনে দিয়ে সুন্দর পিচের রাস্তা | ধার দিয়ে পাহাড় ও সামনে বহু বড়ো সবুজ রঙের ধান খেত ছবি দেখানো হয়েছে।

একটি মুশুর ডাল রং এর বাড়ির সামনে বহু লোক দাঁড়িয়ে আছে।

এটি একটি তিন তলা বাড়ির ছবি যার সামনে বোর্ড -এ ট্রাইলিশ লেখা আছে।

এই ছবিটিতে দুটি কেক এক একটি কমলা কালার একটি হলুদ কালার -রের কেক দেখা যাচ্ছে।